আর খাতাও রয়েছে পেন ও রয়েছ--

একটা বাস আছে সেদিকে একটা সাদা বাস আছে একটা আটচালা আছে।

এখানে নীল প্লাষ্টিক রয়েছে লাল বাল জগ রয়েছে সাদা বালতি--

তার মধ্যে উ গন্ডি করে রয়েছে জল আর --

একটা দরজা আচে কাচের জানলা আচে।

এ আর বড়ো রাস্তা যে পিচ ঢালাই রাস্তা। সামনে একটা বড়ো গেট আছে।

একটা বড়ো ফলের দোকান অনেক রকমের ফল আছে লাল লেবু।

একটা ছাতা দেওয়া আছে ছাতার রং লাল সবুজ আর চিয়ার -গুলোর রং লাল ওখানে একটা লাল জগ বসানো রয়েছে চিয়ার আছে।

বাচ্ছাদের স্পোর্টস হচ্ছে। একজন হুলুদ তিন জন হলুদ জামা পরে আছে একজন লাল জামা পরে আছে।

এইটা একটা ফুল দোকান একটা লোক ফুল বিক্রি করছে অনেক রকমের ফুল আছে ফুলের তোড়া আছে ফুল ঝোলানো আছে।

একটা বড়ো মাঠ রয়েছে মাঠে একটা ম স্টক করা রয়েছে স্টক -এ কত কিছু লেখা আছে সামনে একটা বাইক আছে।

এটা একটা শপিং মল । অনেক উ জামা কুর্তি বাচ্ছাদের ড্রেস রয়েছে।

আর রেলিং দিয়ে ঘেরা আছে একটা কালো হোডিং করা আছে । তাতে সব ছবি দেখানোর জন্যে আর সাইডে অনেক গাছপাতা রয়েছে সবুজ র--

ফুলের দোকা দোকান। অনেক মালা করে এক সব বসানো আছে। একটা আছে হলুদ রঙের একটা আছে লাল রঙের একটা আছে সাদা রঙের।

নদীর জল যাচ্ছে ওপর দিয়ে আকাশ দেখা যা--